ও একটি বড় পোস্টার দেওয়ালটি হলুদ রং করা আছে ।

ছেলেটির পরনে রয়েছে সাদা কালার -এর শার্ট কালো কালার -এর প্যান্ট -ও ।

এদিকে কিছু দরজা রয়েছে। দরজাগুলি বাদামি রঙের রয়েছে। দেওয়ালটির সং সাদা।

এখানে একটি সভার আয়োজন করা হয়েছে ।

সেভেন থ্রী নাইন থ্রী গাড়িটির রং হচ্ছে কালো।

এখানে একটি বাস স্টপেজ চিত্র দেখা যাচ্ছে। এখানে কিছু বাস দাড়িয়ে রয়েছে।

এবং এদিকে এক দুটি বড় বড় তালগাছ দেখা যাচ্ছে। বাড়ির পিছন দিকে রয়েছে এক --

বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বাড়িটির সামনে রয়েছে বড় বড় কিছু গ্রিল দেওয়া--

উম উম বাড়িটির উপরে সুন্দর ফলস সিলিং করা আছে ফলস সিলিং টি --

গাছ দেখা যাচ্ছে এবং মাটিগুলি --

এ সবুজ ঘাস দ্বারা আবৃত গাছ বাড়ি ।

এন ও ওপর বে বাড়িটি বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়ে--

বাড়িটির রং সাদা ও এক দিকে রয়েছে মেরুন কালার -এর পিলার করা।

সুধা অটো সেন্টার বলে একটি গ্যারেজ রয়েছে।

ও নীচে রয়েছে কিছু মন্দি--

মন্দিরটি অঁতো উপুড় থেকে দেখা যাচ্ছে নীচে রয়েছে রাস্তা।

একের ওপর এক সারিবদ্ধ ভাবে স্টিল -এর গ্লাস -গুলি সাজানো রয়েছে।

কলেজ -এর সামনের দিকে একটি বড় ফাঁকা রাস্তা রয়ে --

দুটি বড় বড় লাইট লাগানো রয়েছে কিছু লোক বসে সেগুলি দেখছে ।

ছেলেটি তার গেঞ্জিটি তুলে তার অ্যাবস গুলি দেখানোর চেষ্টা করছে ।

এদিকে একটি বড় সাদা রঙের হজ দেখা যাচ্ছে। হজের পিছন দিকে রয়েছে বড় বড় কিছু গাছ।